কতগুলি চেয়ার রয়েছে এবং চেয়ার -এর মাঝখানে একজন লোক রয়েছে এবং রয়েছে আটখানা কাউন্টার ।

এখানে রয়েছে ছটি ওয়াশিং মেশিন এবং একটি টেবিল ।

এটি একটি রাজবাড়ির গেট গেট -এর সামনে দাঁড়িয়ে রয়েছে --

এই দোকানের ভিতর একটি মানুষ রয়েছে এই দোকানের পাশে আরো একটি দোকান আছে যেখানে কিছু মানুষ রয়েছে দাঁড়িয়ে।

এটি একটি স্টেশন এর ছবি যেখানে লেখা রয়েছে ঝাড়গ্রাম।

এটি একটি বাড়ি ঢালাই হওয়ার ফটো ।

অজস্র গাছ গাছালি রয়েছে এই ছবিতে ।

মাটির রাস্তার উপর দেখা যাচ্ছে একটি রয়েল এনফিল্ড গাড়ি অর্থাৎ বুলেট গাড়ি।

ছবিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে | যে বিল্ডিং -টি ছ তলা।